Shopping mall হলেতো বলাই যাবে হ্যাঁ আমি একটা shopping mall এ কাজ করছি trades এ বা কোনো হয়তো smart point এ কাজ করি আমার বেতন বারো হাজার থেকে তেরো হাজার বাহ এটা একটা বলা পাটা কথা আছে হ্যাঁ কাজ করে সেটা কিন্তু এটাতো বলতে পারবো না হ্যাঁ ওখানেও তো বলতে পারবে যে মাস গেলে এক তারিখ থেকে পাঁচ তারিখ আমার বেতন ঢুকবে তো ঢুকবেই কিন্তু এটা তুই বলতে পারবি আর এখানে তো তা না আমরা সেই বুল ধরেলে আমিও যদি সুধাই ক~ কত করে বেতন দেয় মাসে তখন তো আমরা কিছু বলতে পারবো না সেটাই তাহলে Pranab আমাকে চেষ্টা করতে হবে যে না এমন একটা জায়গায় কাজ করব সেই জায়গায় যেন ঠিক ঠাক পয়সা পেয়ে যাই ঠিক ঠাক যেন ই পাই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 হ্যাঁ হ্যাঁ ওটাই তার জন্য ভাবছি একটা ভালো ই করে দেখাশোনা করে একটা ভালো চাকরি বাকরি করব বুঝলি তো হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম তোর আশেপাশে বন্ধু বা আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করব অবশ্যই জিজ্ঞাসা করব আশেপাশে কিছু যদি হয় এখনকার দিনে কিন্তু দেখ কাজ করা খুব সমস্যা মানে সবাই বেকার বেকার ছেলেগুলো পাড়ায় পাড়ায় দেখবি প্রত্যেকটা

ওটাই তা ওদের কি আমরা তো গ্রাম Front এ সবসময় থাকি ওরা তো থাকে না আমরাই যদি পাই আমরাই ই করতে পারব আমরা তোর হচ্ছে না তো time পাচ্ছি না

হ্যাঁ কটাকা Income করলাম সেটারই হিসাব এখনো পেলাম না রে সেটাই তো কি করবি বল ছাড়তেও পারিনা ছাড়লে যে যেই ছেড়ে দিস কাজ কেবল ঘরে বসে থাকবি ঘরে বসে থাকতেও ভালো লাগবে না এটা একটা বিপদ তাইতো তার জন্য এখা~ এখানেও ছাড়তে পারি না ঐ খানেও ছাড়তে পারি না বুঝলি তো মানে আমরা কি বলতো মাঝ সমুদ্রতে পড়ে গেছি বুঝলি না এই খানেও যেতে পারি না ওই খানেও যেতে পারি না Middle খানে বসে আছি এখন কোনখানে যাব ভেবে পাই না না ওটাই হচ্ছে খুব

সেই এখন তুই কোথায় আছিস কোথায় আর থাকব এখন তো কি আর করব ঘুরে ফিরে বেড়াচ্ছি তা তোর বল পরীক্ষা কবে তোর শুনলাম পরীক্ষা আসছে হ্যাঁ কুড়ি তারিখ পরীক্ষা রে ভাই কি করব ভেবে পেয়ে না রে

দেখতে কুড়ি হ্যাঁ দেখতে দেখতে চলে এলরে ভাই

না না আজকে তো চৌদ্দ তের তারিখ রে ভাই

ও মুখস্ত তো তোর কি করে হবে এইযে একটা Corona চলে এল না corona র ফলে যে ছেলে পিলের যে একটা মনোভাব ছিল পড়াশুনার প্রতি সেই মনোভাবটা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে কমতে কমতে এই জায়গায় এসে পৌঁছেছে বুঝলি হ্যাঁ তার জন্য আর বুঝলি যেখানে আমরা Daily একবার reading পড়ে নিতাম আর আমাদের মাথায় ঢুকে যেত বুঝলি আর এখন তো সেই দশবার পনেরবার পড়ে পড়ে তাও মাথায় ঢুকছে না ও মানে খুবই মুশকিল বুঝলি এখন তখন দিনে দিনে পড়া একটা একটা কি প্রত্যেকবারে Exam হত পরীক্ষা হত তো এইবারে কি হল বলতো দুই তিন বছর ধরে তো কিন্তু পরীক্ষা হয়নি bord থেকে তার ওপরে ছেলেপেলে পড়াশোনা করেনি

হ্যাঁ না সবারই তো ওরাই বলছে সবাই আমি Phone করলাম বন্ধুদেরকে বলছে কি কিরকম কি লাইগা প্রস্তুত হলি তো বলছে কিছুই ঢুকছে না রে মাথায় কি করবো বল সবাই এক কথা বলছে তো কিছু আহ পকেটে টকেটে নিয়ে যাবি নাকি না ভাবছি তো নিয়ে যাব না নিয়ে গেলে তো বেকার সেই বসে থাকা যাবে না তার মানে কটা নিয়ে যাব ও তা কি বই টই কিনলি না Micro faikro করবি না না বই ফই কিনব না Micro faikro গুলো করতে হবে তাছাড়া উপায় নাই রে

হ্যাঁ আমরা তো পাশ Number তুলতে পারবো রে যাই করে হোক নাহলে বসে থাকলে বসে থাকাই হবে সেটাই একটু প~ পাশ নিয়ে একটু বন্ধুদেরকে বলবি মাথা এদিকে ঘুরিয়ে দিতে একবার ঐদিক ঘুরিয়ে দিতে পেছনদিকে ঘুরিয়ে দিবি ব্যাস তোর Short বেশির ভাগ এক্ষনি তুই লক্ষ করবি যে Short question গুলো attend করার চেষ্টা করবি না short question যদি ভালো করে দিয়ে দিস না তো ওখানেই পাশ number উঠে যাবে বড় প্রশ্ন না করিস

তো তোর পরীক্ষা কবে বলছে না তোর পরীক্ষা হয়ে গেছে তোদের হ্যাঁ পরীক্ষা কি তো আমারও তোদের পর পর আমার পরীক্ষা তোরা দিবি তারপর আমরাও পরীক্ষা দেব তোদের মত আমারও সেই সেইরকম অবস্থা পড়াশোনা করতে আর আগ্রহ নাই আগে ছিল

চারিদিকে একদম Bandage করে চলে যাব বুঝলি হ্যাঁ হ্যাঁ তাছাড়া উপায় নাই মানে Chanace ছাড়লে হবে না বুঝলি তো নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে হবে Chanace ছাড়লে হবে না চারিদিকে এখন তোর যাই পাব এখন একদম পা তে মোজায় cover করে হাতে ফাতে লিখে যেন পরীক্ষায় যেন ঠিকঠাক Attend ঠিকঠাক question যেন লিখে আসতে পারি পাশ number টা আমাকে তুলতেই হবে যে করে হোক হুঁ এখনকার যুগে Chanace ছাড়লে আর কিছুই পাবনা

হুঁ বলছি যত পারব সব খাতা মানে ভর্তি করে দেব এত লিখব বুঝলি তো যা মাথায় আসবে তাই লিখে দেব সেটাই শুধু ফাঁকা থুবি না ফাঁকা থুলে তো কি ব্যাপার তো Number দিতে পারি না তো কিছু লেখা থাকলে তো এক দুই তিন হোক দিতে অন্তত হবে তো আস্তে আস্তে তো সেই number গুলো যোগ হবে যোগ হলে তো পাশ number টা হয়ে যাবে কিন্তু লিখে আসতে হবে বুঝলি আর না না মানে খাতা বাদ দিলে হবে না মানে Fu~ full করে দিতে হবে বুঝলে তো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 না না না মানে ফাঁকা থুলে হবে না

আমার আছে রাষ্ট্রবিজ্ঞান আছে ইতিহাস আছে বাংলা আছে ইংরেজি আছে রে হ্যাঁ ওই ইতিহাস আছে বাংলা আছে রাষ্ট্রবিজ্ঞান আছে তো সবচেয়ে তোর কোন বিষয়টা ভালো লাগে ওরে আমার ইতিহাসটা ভালো লাগেরে সবথেকে সেই সাল ফাল আছে না ওটা শুনতে আমাকে বেশ ভালোই লাগে ইতিহাসটা ইতিহাসটা তোর সাল মুখস্ত থাকে না প্রায়ই আছে বুঝলে বাহ্ আমার তো সেরকম থাকে না রে ও আচ্ছা আর তোর কোনটা প্রিয় Subject ছিল রে প্রিয় Subject মানে ইতিহাস ও ভালো ভালো লাগতো আমরা যদি ইতিহাস আমার সাল গুলো মনে থাকত না আমার education সবচেয়ে ভালো subject ছিল educatio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 আমি নিয়েছি Education subject টা এত সুন্দর subject ছিল রে ভাই একটা সব পড়াশুনার প্রতি আগ্রহ থাকতো পড়াশুনার প্রতি একটা education কিভাবে পড়তে হয় না পড়তে হবে একদম A to Z এটার মধ্যে রাখা থাকত বুঝলি শিক্ষা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 হ্যাঁ আর রাষ্ট্রবিজ্ঞানে বুঝলি তো সেই নেতা ফেতা নেতা ফেতাদের নিয়ে সব কারবার রে ওটাতে ও ওরা সব রাজনৈতিক লোকই আলাদা তাই না নেতারা কি করবে কত Percent কত কি খাবে না খাবে কত বেতন ও কে গাড়িতে চড়বে না চড়বে সব লেখা আছে এগুলো ব্যাপার না হ্যাঁ ওটা তো সেই ওই ওই~ ওই নিয়ে কারবার রে ওটাতে ও ঐটা তুই বুঝতে পারিস রাষ্ট্রবিজ্ঞানটা

না রে ভাই ওটাতে নেতা ফেতাদের আমার বিরক্ত লেগে যায় ইতিহাসটা ধরলে সব আগেকার কথা ও ওর যা যা করে আনছে যারা সেই সম্রাটরা মোগল সম্রাট রাজ্যের যা যা করেছে ওইগুলা শুনতে বেশ ভালই লাগে আমার বুঝলি তো ও ও তুই ইতিহাসের উত্তর ভয় যা তাই

না আমার ইতিহাসে সাল মুখস্ত থাকে না আমি পারি না বুঝলি মানে আমারও থাকে না বুঝলি কিছু কিছু আছে যেমন পানিপথের প্রথম~ প্রথম যুদ্ধ আছে পলাশীর যুদ্ধ আছে বক্সারের যুদ্ধ আছে এসব জিনিসগুলো মনে আছে বুঝলি তো

হ্যাঁ তা ওদেরকে পড়াবো ভাবছি ওরা তো সেই আমাদের মতন হয়ে যাবে রে এখন তো আর অত পড়াশুনা হচ্ছে না রে ওরা তো সেই আদাম হয়ে যাবে রে আমাদের ছেলে বাচ্চা~ বাচ্চা বাচ্চা ছেলেগুলো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 এত তোর ধরলে আগে সেই আমরা ছোট ছোট ছিলাম তখন কত পড়াশোনা করতাম বলতো এখনকার ছোট পেলে ছোট ছোট ছেলেরা তো পড়াশোনাই করছে নারে খেলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে

না ঘুরে বেড়াচ্ছে আবার সেই বিড়ি খাচ্ছে পাঁচ হাজার খাচ্ছে ওরা এখন পাঁচ হাজার খেতে লাগছে আর কি বলবি বল পড়াশোনার প্রতি যে এতো মনোভাব কমে গেছে ওদের প্রচুর মনোভাব কমে গেছে আগে মনোভাবটা প্রচুর হ্যাঁ

কোন জায়গায় পড়াশোনা দেখবার মনোভাবই নাই আস্তে আস্তে কমে যাচ্ছে দিনকে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে আগে তাও তখন School তো মানে running school private চলত তো এখন তো সেই অমনি হয় না ধরলে কোন একবছর দুবছর পর পর হচ্ছে অমনি করে কি কেউ আর পড়তে মন হবে সেটাই এখন তো সেরকম পড়তে মনোভাব হবে না তা তখন তো পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল না পড়াশোনা করতে হবে এরকম ব্যাপার কিন্তু এখনকার দিনে সেটা পড়াশোনা আগ্রহ নাই এইতো সামনে তো মাধ্যমিক পরীক্ষা চলে এলরে ওরা কি পরীক্ষা দেবে আমি ভেবে পাই না রে ছোট ছোট বাচ্চাগুলা যে মাধ্যমিক দেবে ওরা তো আর পড়াশোনা সারাবছর করে আসে নি তার জন্য তো ভয় লাগছে রে ওরা তোর পাশ নাও হতে পারে রে

এই পড়াশোনা তো দুই তিন বছর ধরে Off ছিল তাই হঠাৎ করে ধরলে bord থেকে পরীক্ষা দেবে তখন তো কিছু ওদের অসুবিধা হবে ওরা তো পরীক্ষা দেয় নি আরে দুই বছর আগে দিয়েছে তারা পরীক্ষা দেয় নাই

তো যাই হোক পরীক্ষা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম বেশ পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওরা এখন তো যেরকম দেয় নি

পড়াশোনার প্রতি সেই মনোভাব ওদেরও হারিয়েছে আমাদেরও হারিয়েছে আমাদের তো হারিয়ে গেছে ওদের তো বলার কিছু নাই

হ্যাঁ সেই আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই

তুই তুই বিকালবেলা ফুটবল খেলিস না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

ওটা ওটা তুই গিয়েছিলিস দেখতে আমি কিন্তু যাই যায়নি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারলাম না খুবই উম এটা খুব উম বন্ধুরা গিয়েছিলো Mobile এ উম দেখেছিলাম ও তো করা Win হলো রে win match টাতে birbhumbirbhum birbhum তাহলে ক prize কি ছিল প্রথম টা কে দ্বিতীয় টা কে এখানে বল কি কি ছিল প্রথম Prize তো আমার সেরকম জানা নাই তো বলছিলো প্রথম prize টা দেড় লাখ আর second prize এক লাখ ও মানে দেড় লাখ এক লাখের খেলা তাইতো হ্যাঁ হ্যাঁ দেড় লাখ আর এক লাখের খেলা

হ্যাঁ হ্যাঁ কালকে তোর Final হল কালকে final হলে যে man of the match যাহোক দিলে এরকম ব্যাপার খেলার প্রতি তো সব মানুষের

হ্যাঁ তাহলে তুই বলছিস আমাকে শুধু ফুটবল ব্যাট বল টা খেলতে ভালো লাগে আর আমাকে তো ফুটবলটা খেলতে দৌড়ে দৌড়ে তুই ফুটবল খেলিস না আমি তো ফুটবল খেলি ব্যাট বল অত খেলি না ওটা ধরলে কখন সেই দাঁড়িয়ে থেকে থেকে আমাকে বিরক্ত লেগে গেছে কখন ব্যাট ধরব কখন বল করব আমার কাছে বিরক্ত লাগে তার জন্য আমি

হ্যাঁ হ্যাঁ ফুটবলটাও ভালো ফুটবলটা কিরকম বলতো তোর যত ফুটবলটা খেলবি তোর শরীরে পক্ষে তেমন ঠিকঠাক থাকবে সেরকম সবকিছু ঠিকঠাক থাকবে মনও ভালো ঠিকঠাক থাকবে এবং শরীরটা খুব ভালো থাকবে বুঝলি শরীরটাকে ঘামিয়ে দেয় একবার হ্যাঁ হ্যাঁ শরীরটাকেও ঘামিয়ে দেয় এবং তোর ম~ ম~ মন মেজাজ ভালো থাকবে সবই থাকবে হ্যাঁ তুই তাহলে এখন তাহলে বলছিস বাড়িতে আছিস তো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 হ্যাঁ অবশ্যই বলব তোকে না বললে কাকে বলব বল তোর~ তোর আমারতো সেই ছোট থেকে বন্ধু হয়ে আছি আমরা তোর ঠিকই বলেছিস ধর আমিও দেখব তো আমিও না দেখার নয় আমি যখন Sector ভালো কোন কাজ পেয়ে বা কোন আহ কোন জায়গায় যাই বা কোন কিছু Vacancy যদি বের হয় তো তোকে অবশ্যই আমি তোকে call করব contact করবো তোকে Details গুলো বলবো এই এই ব্যাপার এই এই company এই এই vacancy আছে এতগুলো ছেলে লাগবে তোকে অবশ্যই বল~ বলব কিন্তু বুঝলি কিন্তু তুই আমাকে খবরটা বলতে কিন্তু ভুলিস না হ্যাঁ অবশ্যই বলব আমি তোকে তাহলে তুই খাওয়া দাওয়া করেছিস তো

ও ঠিক আছে ঠিক আছে রে বেশ তাহলে আমাকে মা ডাকছেরে ভাই তোকে মা তোকে মা ডাকছে তো যা যা ঘুরে যায় কিন্তু প~ পরে Phone করব বুঝলি ঠিক আছে রে ভাই তাহলে পরে Phone করিস একদিন হ্যাঁ

ঠিক আছে ভাই বেশ রাখ এখানে গান্ধীজীর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে শ্রীযুক্ত গান্ধী লাল দরবারে বহুবার গতায়াত করিলেন general mars এর প্রতিশ্রুতির কথা তুলিয়া অনেক উপরোধ অনুরোধ জানালেন কিন্তু কোন ফলদ্বয় হইল না শেষে পুনরায় নিরু উপদ্রব প্রতিরোধ পন্থা অবলম্বন করায় পরিত্রাণের একমাত্র উপায় বলিয়া স্বীকৃত হইল যাহার নাম registry করিয়া registration certificate পাইয়া ছিলেন তাহাদিকে প্রয়োজনস্তলে সেই certificate প্রদর্শন করিতে এবং টিপ সহিত দিতে হইবে ইহাই আইনের বিধান নিরু উপদ্রব প্রতিরোধী গন প্রাণান্তেও certificate দেখাইবেন না বা টিপ সহি দিবেন না বলিয়া বদ্ধপরিকর হইলেন বিরোধের দাবানল আবার বিকট তান্ডবে জ্বলিয়া উঠিলো বালক বৃদ্ধ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ভারতীয় গন আইন অমান্যের অপরাধে দলে দলে কঠোর কারাগারে নিক্ষিপ্ত হইতে লাগিল কেহ প্রতি পানা পত্নীকে অসহায় অবস্থায় পরিত্যাগ করিয়া কেউ বৃদ্ধা জননীর চোখে শোকের দরবিগলিত ধারা ছোটাইয়া কেউ বা আশ্রয়হীন সন্তান সন্তানি গুলিকে ভর বিপদ সাগরে ভাসাইয়া জাতির সম্মান রক্ষা করিবার জন্য অকাতরে কারাদণ্ড শির পাতিয়া লইলো কারাগার যেন তীর্থক্ষেত্রে পরিণত হলো প্রতিদিন দরিদ্র হইতে লক্ষ পতি পর্যন্ত সকলেই সমান নির্যাতন হাসিমুখে সহ্য করিতে লাগিলেন বিস্ময়ের বিষয় ইহার মধ্যে অনেকেই নিরক্ষর কেহ কেহ বা দৈনন্দিন পরিশ্রম লব্ধ অর্থে অতি কষ্টে নিজের উদাহরণ্য সংস্থান করি তো স্ত্রী পুত্র পরিজনের গ্রাসাচ্ছাদনযোগ ইতো পাঠক এই শ্রেণীর দুস্থ শ্রমিকগণের অবস্থা একবার মানুষ নিরিখে নিরীক্ষন করুন তাহাদের স্ত্রী পুত্র খুদার জ্বালায় ছটফট করিতেছে অনসণক্লিষ্ট শরীরে কাঠ কাটছে মঠ পথে পথে ঘুরিয়া বেড়াইছে

দেউলিয়া হইলেন ইহাও কি কম মানসিক বলের পরিচয় ভালোবাসি মোট নয় হাজার ভারতীয় পুরুষের মধ্যে দুই হাজার সাত শতক এ ব্যাপারে অশেষ কারা যন্ত্রণা সহ্য করিয়াছিল তাহাদের মধ্যে কেউ কেউ পুরোপুরি কারাগারে নিক্ষিপ্ত হইয়াও

স্বামী পুত্র সহোদরগণকে বিরোচিত কঠোর কর্তব্য পালনে উৎসাহিত করিতে লাগিলেন তাহারে উগ্র উদ্দীপনায়ত্তা সত্যাশ্রয়ী তীর প্রতিজ্ঞ ভীষ্মর মহান আদর্শ সকলের সম্মুখে দেবী প্রমাণ হইয়া উঠিল শ্রীযুক্ত গান্ধী এবার আদালতে অভিযুক্ত হইয়া নিম্নলিখিত মর্মে এজাহার দিলেন দুর্ভাগ্যবশত আমি সেই একই অপরাধে দ্বিতীয়বার বিচারালয়ে নিত হইয়াছি আমি বেশ জানি যে আমার অপরাধ ইচ্ছাকৃত এবং বিশেষ বিবেচনা সহকারে সম্পাদিত অতীত অভিজ্ঞতার সাহায্যে আমি আমার চরিত্র সততার সহিত পরীক্ষা করিয়া দেখিয়াছি শেষে এই সিদ্ধান্ত স্থির করিয়াছি যে আমার

যতদিন government একভাগ নাগরিকের সম্বন্ধে ন্যায় সঙ্গত ব্যবস্থা করিতে বিরত থাকিবেন ততদিন পুন পুন আইন ভঙ্গ করিব করিব আমার আচরণ যদি নিদার্থ হয় তাহা হইলে আমি বলিতে পারিবে দেশবাসীর বিরুদ্ধতা ব্যাপারে আমি প্রধান উদ্যোগী অতএব আমাকে সর্বাপেক্ষা অধিক দত্ত দেওয়া হোক বিচারক শ্রীযুক্ত গান্ধীকে দুই মাস সশ্রম কারাবাসে পাঠাইলেন এই সময়ে একদিন তাহাকে জোহানবার্গের রাজপথে সামান্য চোর ডাকাতের মত কয়েদি বেশে warder এর সঙ্গে পদব্রজে যাইতে হইয়াছিল দৃঢ়ব্রত গান্ধী এই অপমান গ্রাহ্য করেন নাই তিনি মুক্তি লাভ করিয়া দক্ষিণ আফ্রিকা বাসী ভারতীয় গনের দুর্দশা কাহিনী ভারতের ও ইংল্যান্ডে প্রচার কড়িবার জন্য দুই দল deputation প্রেরণের ব্যবস্থা করিলেন উনিশশ নয় খ্রিস্টাব্দের মধ্যভাগে deputation র প্রতিনিধিগণ রওনা হইবার অব্যবহৃত পূর্বে কর্তৃপক্ষ তাহাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করিয়া নিরুউপদ্রব প্রতিরোধের অপরাধে কারাগারে আটক রাখেন শ্রীযুক্ত গান্ধী ইহাতেও করিলেন না তিনি স্বয়ং কয়েকটি মাত্র সঙ্গিসহ ইংল্যান্ড যাত্রা করিলেন অন্যদিকে indian opinion পত্রের সম্পাদক misterHSL পলা ভারত অভিমুখে রওনা হইলেন উনিশশনয় খ্রিস্টাব্দের শেষ ভাগে ইংল্যান্ড তুমুল আন্দোলন আরম্ভ করল লন্ডনের times প্রভৃতি সংবাদপত্র বরাবরই দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয় গণের পক্ষ সমর্থন করিতেছিলেন এবার ট্রান্সবালের মন্ত্রীবর্গ এই সময়ে ইংল্যান্ডে উপস্থিত ছিলেন বিলাতের কর্তৃপক্ষ উভয় দলের সামঞ্জস্য বিধানে সচেষ্ট হইলেন কিন্তু জেনেরাল স্মার্ট কিছুতেই নরম হইলেন না শেষের শ্রীযুক্ত গান্ধী দক্ষিণ প্রবাসী ভারতীয় গণের স্বপক্ষে আন্দোলন বিলাতে জাগ্রত রাখিবার এবং ওই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করিবার ভার

ভারতীয় গনের পক্ষপাতি হইয়া উঠিলেন, এদিকে mister কোলাক ভারতে পৌঁছেবার পূর্বেই দক্ষিণ আফ্রিকার করুন কাহিনী এ দেশে অনেকটা রাষ্ট্র হইয়াছিল তদুপরি তাহার জ্বলন্ত বক্তিতায় ভারতের প্রধান প্রধান শহরে প্রবাসী স্বদেশীও গনের জন্ম সহানুভূতিক স্রোত ছুটিলো তাহারা বিদেশে অশেষ নির্যাতন সহ্য করিয়াও যে ভারতের মুখ উজ্জ্বল রাখিয়াছে ইহা বুঝিতে কাহারো বাকি রইল না

উন্মুক্ত করিলেন, কোন কোন সদাসয় সামন্ত নৃপতি সাহায্য পাঠাইয়া আন্দোলনকারী গণের কার্য উৎসাহ দিলেন ফলে দেড় লক্ষ টাকা চাঁদা উঠিল, অবশেষে উনিশশ দশ খ্রিস্টাব্দে মহামতি গোখলে নিলে চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণের বিরুদ্ধে ভারতীয় ব্যবস্থাপক সভায় ঘোড়তড় আন্দোলন তুলিলেন তাহার মনীষা পণ্য অকাট্য যুক্তি পরম্পরায় বড়লাটের আসন টলিলো তিনি নিটলের চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণ ব্যবস্থা একেবারে রদ করিয়া দিলেন। নিরুউপদ্রব প্রতিরোধের জয় এতদিন ঘোষিত হইল, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সমাজেও একদল ন্যায় পরায়ণ মহাপ্রাণ মনীষী ভারতীয় গনের পক্ষে দাঁড়াইয়া ছিলেন, তাহারা সরবেলিয়াম হস্টেনের নেতৃত্বে হস্টিং কমিটি নামে এক সভা স্থাপন করিয়া সজাতাই গণের অনুষ্ঠিত স্বেচ্ছাচারক মূলক অহত আচরণের প্রতিবাদে প্রবৃত্ত হলেন অন্যদিকে সংকীর্ণ চিত্ত শ্বেতাঙ্গবান দুর্বল ভারতীয় দলকে নিপীড়িত করিবার নির্মিত আহত ব্যাঘ্রর ন্যায় আরো উত্তেজিত হইয়া উঠিলেন। কোন কোন হাতুড়ি চিকিৎসক কলেরা রোগীর উৎকট ভেদ বমন দমন করিতে না পারিয়া সময় সময়ে এমন সুতিব্র ধারক ঔষধ দেয়া বসাতে তাহার ফলে রোগীর উদারা ধ্যান হইয়া প্রাণান্ত ঘটে এবার ট্রান্সবার government একটি হাতুড়ে ব্যবস্থা প্রবর্তন করিলেন